সম্ভবত এটা একটা দুকান এই ফটোর মধ্যে এ দুকান ।

জুতা ব্যাগ ব্যাটবিন্টনের ব্যাট --

ফুলগুলো লাল লাল ফুল রয়েছে।

ভিতরে এটা হচ্ছে লম্বা একটা টাওয়ার বসাচ্ছে খুব সম্ভবত টাওয়ার হবে।

বডি বলে বোডিলোসন রয়েছে।

দুটো ছেলে হলুদ কালারের গেঞ্জি পরা একটি ছেলে লং জাম্প মেরেছে।

একটা বাথটুব আর হাত ধোয়ার জন্য মেশিনটা রয়েছে লাইট লাগানো রয়েছে।